steady state response of circuits এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব
এখানে আমি ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে নিম্ন সম্পর্কে জানতে হবে
প্রথমে circuit steady state response সংজ্ঞায়িত করি
steady state response নিরীক্ষণ করার সময়কাল যখন circuit সাম্যাবস্থায় থাকে
এখন phase shift নির্ধারণ করব phase shift তরঙ্গাকৃতি ফেজে একটি আপেক্ষিক পরিবর্তন
এখন rc circuit ac phase shift দেখি
in পরীক্ষণে circuit voltage পরিবর্তন এবং phase shift পরিমাপ করব
এই পরীক্ষণ সম্পাদন করতে a1 sine এর সাথে যুক্ত হয়েছে
এটি হল circuit diagram হয়
plot window ফলাফল দেখি
plot window a1 এ টিপে ch1 পর্যন্ত drag করুন a1 ch1 এ নির্ধারিত হয়েছে
a2 তে টিপে ch2 পর্যন্ত drag করুন a2 ch2 তে নির্ধারিত হয়েছে
sine waves পেতে msec/div slider সরান
experiments বোতামে টিপুন study of ac circuits চয়ন করুন
study of ac circuits এবং schematic windows খোলে schematic windows circuits diagram দেখায়
study of ac circuits window ভিন্ন voltages সহ তিনটি traces দেখায়
কালো trace হল a1 এ প্রয়োগ করা voltage
লাল trace হল রোধক জুড়িত voltage
নীল trace হল ধারক জুড়িত voltage
window ডানদিকে আমরা phasor plot দেখতে পাই
plot ধনাত্মক x অক্ষ রোধক জুড়িত voltage বোঝায়
ধনাত্মক y অক্ষ আবেশক জুড়িত voltage বোঝায়
negative y অক্ষ ধারক জুড়িত voltage বোঝায়
তরঙ্গের frequency হল 1494hz
calculator frequency রোধ ধারকত্ব এবং আবেশাঙ্ক এর ডিফল্ট ভ্যালু দেখায়
frequency value 1494hz এ এবং আবেশক value 0 mh zero milli henry তে বদলান
calculate xl xc and angle বোতামে টিপুন
xc xl এবং phase এঙ্গেলের ভ্যালু দেখায় xc এবং xl হল ধারকত্ব এবং আবেশাঙ্ক এর impedences
dphi হল phase shift গণনাকৃত phase shift হল 468 degrees
এই xr ব্যবহার করে phase shift value গণনা করি: φ phase shift = arctan xc/xr যেখানে xc = 1/2πfc
এখন rl circuit ac phase shift দেখি
in পরীক্ষণে ধারক একটি আবেশক দ্বারা প্রতিস্থাপিত হলে phase shift পরিমাপ করব
a1 পরীক্ষণ সম্পাদন করতে a1 sine a1 সাথে যুক্ত একটি 3000 পাক কুণ্ডলী sine এবং a2 a1 মাঝে যুক্ত
560 ohm রোধক a2 এবং gnd এর মাঝে যুক্ত এটি হল circuit diagram
plot window ফলাফল দেখি
দুটি sine তরঙ্গ উৎপন্ন হয়
experiments বোতামে টিপুন study of ac circuits চয়ন করুন study of ac circuits window খোলে
window ডানদিকে আমরা phasor plot দেখতে পারি
আপনি দেখেন যে phase shift হল27 degree মাইনাস 27 degree frequency এবং voltages ভ্যালু লক্ষ্য করুন
এই ভ্যালুগুলি বদলান
ভ্যালু দেখতে calculate xl xc and angle বোতামে টিপুন গণনাকৃত phase shift হল31 degree মাইনাস 31 degree
এই সূত্র ব্যবহার করে phase shift value গণনা করি
phase shift φ = arctan xl/xr যেখানে xl = 2πfl এখানে l হল আবেশাঙ্ক
বহিরাগত রোধের value 560 ohm এবং কুণ্ডলীর রোধের value 800 ohm
এখন lcr circuit ac phase shift দেখি
আবেশক এবং ধারক circuit যুক্ত থাকলে phase shift পরিমাপ করব
এই পরীক্ষণ সম্পাদন করতে sine a1 এর সাথে যুক্ত
কুণ্ডলী এবং 1 uf 1 micro farad ধারক a1 এবং a2 এর মাঝে যুক্ত
1k রোধক a2 এবং ground gnd এর মাঝে যুক্ত এটি হল circuit diagram
plot window ফলাফল দেখি
phase শিফটের সাথে দুটি sine তরঙ্গ উত্পন্ন হয়
experiments বোতামে টিপুন study of ac circuits চয়ন করুন
study of ac circuits এবং schematic windows খোলে schematic windows circuits diagram দেখায়
study of ac circuits window বিভিন্ন voltages সাথে তিনটি sine waves দেখায়
window ডানদিকে আমরা phasor plot দেখতে পারি
তরঙ্গের frequency হল 1494hz
phase shift হল 431 deg degree
এই ভ্যালুগুলি বদলান
value দেখতে calculate xl xc and angle বোতামে টিপুন গণনাকৃত phase shift value হল 448 ডিগ্রী
এই সূত্র ব্যবহার করে phase shift মান গণনা করি
phase shift φ = arctan xc – xl/xr
বহিরাগত রোধের value হল 1000 ohm phase শিফটের গণনাকৃত value হল 4477 degrees
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছি
একটি অনুশীলনী হিসেবে বিভিন্ন রোধ এবং ধারকত্ব ভ্যালু দ্বারা rl এবং lcr সার্কিটে ac ফেজ শিফ্ট অধ্যয়ন করুন
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই আমাদের সাথে যোগাযোগ করুন
spoken tutorial project ভারত সরকারের mhrd এর nmeict দ্বারা সমর্থিত
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ